এটি একটি বাড়ি খুবই সুন্দর জ্যাগা চারতলা বিল্ডিং জলের ব্যবস্থা কলের ব্যবস্থা খাওয়া দাওয়া চেনা ঘুমানোর সবকিছু আছে এর মধ্যে--

বাহ খুবই সুন্দর একটি জায়গা এত সুন্দর যে বলেই বোঝানো যাবে না এই জায়গাটা খুবই অপূর্ব অসাধারণ এটা পার্ক -এর মতন জায়গা।

ভালো একটি জায়গা এই সুন্দর জায়গা র পরিবেশ দেখলে মনে হয় খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এই জায়গা র কোনো তুলনা নেই এই জায়গা অপূর্ব অসাধারণ অমাইক অপূর্ব আঃ হাহা রে কি সুন্দর জায়গাটি সুন্দর জায়গা --

জানলার মধ্যে বইয়ের দোকান রং পেন্সিল রাখা আঠা টেবিল চেয়ার কাগজ সুন্দর সুন্দর জায়গা বাহ এতো দেখলে মনে হয় খুবই ভালো লাগছে।

এ এটি একটি মাঠ এই মাঠটার মধ্যে মানুষে এ কত ইস্কুল -এ আসে ইস্কুল -এ পড়াশোনা করে আর পড়াশোনা করে মানুষ কত উন্নতি করে-এ।